আচ্ছা ঠিক আছে তুমি যেন মনে রেখো রাখছি আমি। এখন কি করছো? এখন তো আমি এখন তোমার ওই জয় teligraph এ একটা course করছি দেখছি ওটাই কি করা যায় ওই AC Fridge Washing Machine Microwave নিয়ে গোদরেজ এর একটা course আছে ওটা জয়টুয়ে করাচ্ছে শিয়ালদা তে ওটাই করছি তারপর তুমি কি করছো? আমার তো পড়াশোনা চলছে MSC করছি আর দেখা যায় পরবর্তীতে কি নিয়ে পড়া যায় তো তোমার কি কি subject ছিল? আমার subject তো দেখো মাধ্যমিকে তো সবার subject একি, তোমার ও যা আমারও একি মাধ্যমিক আমার তো পাস করলাম দুহাজার নয় সালে তুমি? আমারও সেই রকম এই দুহাজার এগারো তে ও মাধ্যমিকের সময় যা subject থাকে সমস্ত কিছুই মাধ্যমিকে খুব একটা রেজাল্ট ভালো হয়নি তারপর ওই সময় কি ওই সময় tuition এ খুব একটা পেতাম না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

মাধ্যমিকের সময় তো সবারই একি subject উচ্চ-মাধ্যমিকে গিয়ে different different stream হয়ে যায় আরকি আহ মাধ্যমিকে তোমার কোন subject টা ভালো লাগতো? আমার তো ভালো লাগতো history ভালো লাগতো সবদিকে ভালো subject এবং যে এই subject সবাই খারাপ বলতো, আমি ভালবাসতাম আর যেগুলো ছিল অনেক আছে ভালো ছিল অনেকে পারতাম না অতটা ভয় লাগতো math বল physics chemistry এগুলো ভয় লাগে আমার কাছে আমার কাছে history আর geography টা খুব ভয় লাগতো কিন্তু, physical-science, bio-science এগুলো ভালো লাগতো সেই subject টা ভালো লাগতো আর মাধ্যমিকের সয়য় অনেক মানে কষ্ট হয়েছে ইয়েতে পাশ করাতে geography পাস করতে history পাস করতে কিন্তু অনান্য subject গুলো ভালো ভাবে ইয়ে হয়েছিল আহ আমার তো তোমার HS এ Ars ছিল Ars নিয়ে পড়তাম পাঁচটা তোমার বাংলা ইংরেজি তো common তারপরে তিনটে subject ছিল সংস্কৃত pol science এগুলোই ছিল আর বেশি এখন তো কি নেই তোমার তো নিশ্চয়ই science নিয়ে পড়া ছিল?

একটা পরীক্ষার পরে হয়তো বা দুই তিন দিন করে ছুটি পাওয়া যেত, তাতে সুবিধা হতো পড়তে অনেকটা ভালো লাগতো আর অনেক বড় subject অনেক বড় সিলেবা complete করে ওঠাটাও একটা কঠিন ব্যাপার দুটোই সমান ছিল তুমি পারোনা যে মাধ্যমিকের সময় প্রতিদিন পরীক্ষায় একটার পর একটা ছুটি ছিল না সেখানেও সময় পেতাম না কিন্তু উচ্চমাধ্যমিকে সেখানে আবার, একটা পরীক্ষার পরে তিনদিন ছুটি সেটাও boring লাগতো যে কবে আর পরীক্ষাটা আসবে? কবে শেষ হবে? তাই না? হ্যা কিন্তু তারও আগে আমাদের আগে যারা ছিল তাদের তো একসাথে উচ্চ মাধ্যমিকে একদিনে দুটো পরীক্ষা দিতে হতো আমাদের জন্য সুবিধা করলো যে, একদিনে একটাই পরীক্ষা না হলে তো খুব কষ্ট হয়ে যেত সেই সকাল দশটা টা থেকে শুরু হতো, lunch অব্দি একটা পরিক্ষা আবার lunch এর পরে আরেকটা পরিক্ষা এখন তোমার তো multiple choice বেশি চলে এসছে এখন তো পাশ mark তুলতে কোন সমস্যাই হয় না এখন তোমার তো ত্রিশ পাওয়ায়,

history তে যেমন অনেক লিখতে হতো, geography ও অনেক কিছু জানতে হত অনেক map pointing ছিল, হ্যাঁ তারপরে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমার school এর নাম কি ছিল?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 আমার জ্বলিয়াপুর High School যেটা তোমার ওই তোমার ওই school এ আমার বাবাও পড়েছে আমিও পড়েছি আবার আমার ছেলে-মেয়েরাও পড়বে না এইটাই ভালো হয়েগেছে, সবার ক্ষেত্রে একই অর্থে আমার ক্ষেত্রেও আমার family এর সবাই পড়েছে এখন আমিও পড়ছি, আবার দেখাযাক পরবর্তীতে generation কোথায় পড়ে তা তুমি HS এর পড়া direct MCA এমসে করছো নাকি এর মাঝখানে আরকিছু করছিলে?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 কলকাতায় ছিলাম, কিন্তু বাড়ির বাইরে থেকে করতেছে অনেকগুলো college ছিল, তার মধ্যে আবার joint পরীক্ষা দিয়েছি joint পরীক্ষা দিয়ে তারপরে BAC govment এর হিসেবে পায়নি কিন্তু privert হিসেবে পড়ছি আর কি, তারপরে এখন Masters পড়ছি বাইরে থেকে state এর বাইরে এরকম ভাবেই চলছে আরকি, ও ভালো, তাউ তুমি generation টা করেছো আমার তো কি আমার উচ্চমাধ্যমিক পাশ করার পরে আবার বাড়িরলোক বলল, একবার তুই polytechnic বা vocational try কর, তো vocational এ পড়ছিলাম ওখানেও পরতে পরতে দুবছর সময় পেরিয়ে গেল, তারপর তো polytechnic এ কোন chance হলো না, তারপর সেটা পড়তে পড়তে সময় কেটে গেল আর graduation করা হল না, তারপর ইচ্ছে একটা হাতের কাজ শিখি ওখান থেকে চলে এলাম চট্টগ্রাম

হাতের কাজ জেনে রাখা ভালো কখন কো কিসে দরকার লাগে? আর বিভিন্ন company তে ও এখন হাতের কাজের খুভ চাহিদা রয়েছে, আর সাথে সাথে theory knowledge থাকলে ও ভালো হয় হাতের কাজ জানা থাকলে particle knowledge থাকলে আরো ভালো হয় হ্যাঁ সেটাই এখন হাতের কাজই শিখেছি কারণ আমি তো আর পড়াশোনাই ছিলাম ভালো ছিলাম না, আমাদের সময় অত master ছিল না আহ আমি অনেক কষ্টে বড় যেহেতু হয়েছে সেইজন্য পড়াশোনার প্রতি আর এ হয়নি, তো এভাবেই চলছে হাতের কাজ শিখে নেই পড়াশোনা তুমি কোন করে তুমি কোন চাকরি পেয়ে যাবে, আমাগের তো হাতের কাজ করেই চলতে হবে

সেক্ষেত্রে ভালো হবে অনেকের সাথে চেনা জানা হবে, আবার বিভিন্ন company ঠিক college এর through তেই পাওয়া যায়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 উম সুবিধা ছিল এখনো আছে কিন্তু আমরা যে সময় পড়েছিলাম শেষ সময়ে যে সুবিধা ছিল এখন তার তো অনেক বেশি সুবিধা, এখন সই পালটে গেছে তাই না? হ্যাঁ দেখা যাক এবার কি করা যায়, এর পরে কি? করলে ভালো হবে বা চাকরি করতে হলে চাকরি করতে হবে, family ও আর কতদিন পড়াবে? এবার আস্তে ধীরে নিজের চাকরি খুঁজতে হবে যদি তোমার চেনা জানা থাকে তাহলে সে রকমভাবে বল আর শিক্ষা ব্যবস্থায় তো অনেক রকম সুবিধা পাওয়া যায় government exam গুলো দেওয়া যায়, knowledge বেশি থাকলে বা degree বেশি থাকলে govment exam গুলো দেওয়া যায়, আর government exam এর ক্ষেত্রেও এখন অনেক অসুবিধা অনেক student বেড়ে গেছে সে রকম ভাবে govement exam দেওয়া যাচ্ছে না, বা সেরকম ভাবে হচ্ছেও না govement exam হ্যাঁ এইগুলো এখন ঠিকি এখন competition যেহেতু বেড়েছে এখন phone এর সংখাও কমেছে, আমদের রাজ্যের তো কাজও তেমন নেয় ভাবছি graduation টা একটু oflfine এ করে নেই

হ্যাঁ ভালো হবে এখন তো অনেক রকম সুবিধা করেছে graduation এর জন্যে offline রয়েছে online এর ব্যবস্থাও করেছে, তোমার college যেতে হবে না শুধু গিয়ে পরীক্ষাটা দিলেও হবে online এ পরীক্ষাও দেওয়ার system রয়েছে, এখন আবার night school রয়েছে college রয়েছে

তা offline পড়লে কত কি খরচা হয়? সেরকম একটা খরচ হয় না, আহ comfortable সবাই সহজেই করতে পারবে কিন্তু একটু সময় দিয়ে পড়াশুনা করতে হবে ওই একটু রাতের বেলা পড়লেও হবে, অত একটা pressure নেই যে প্রত্যেকদিন college যেতে হবে, এতে সুবিধা হবে তা ওর জন্য মানে কি অনেক পড়তে হয় নাকি? সেরকম পড়ার আহ অসুবিধা নেই, কাজের সাথে সাথে ও অনেকে পড়ছে আর এখন অনেকেই তো কাজের সাথে সাথে অনেক course করছে, online এ অনেক course করাই আসছে সাথে সুবিধা হচ্ছে যে কাজও করা হচ্ছে আবার course ও করা হচ্ছে, কেননা সবার আর্থিক অবস্থা এখন ভালো না সে ক্ষেত্রে যে একবার এই পড়াশোনা করবে continue সেটাও সম্ভব হচ্ছে না সেই জন্যে চাকরির সাথে তো সবাই পড়াশোনা করছে আমিও ভাবছিলাম যে একটু offline এ graduation টা করে নি, কেননা graduation না করলে তো পরবর্তী কালে কোনো কাজই পাবো না হ্যাঁ কাজের ক্ষেত্রে graduation টা একটু দরকার লাগে, আবার তুমি যেহেতু হাতের কাজ শিখছো সে ক্ষেত্রে ভালোই আছে তো এতক্ষণ তো শুধু আমারটা নিয়ে বললাম, তোমার কি হচ্ছে? তোমার পড়াশোনা কেমন চলছে? কোথায় কি করছো? পড়াশুনা চলছে ভালো চলছে এদিকে চাকরি-বাকরির জন্য try করছি আর যেহেতু computer নিয়ে পড়াশোনা করেছে computer এর একটু knowledge রয়েছে এতে তো অনেক সুবিধা রয়েছে computer এর ব্যাপারে, আরো অনেককিছু শেখা হয়ে যাচ্ছে এরমধ্যে তো অনেক facility রয়েছে ভালোই, তুমি computer সম্পর্কে কিছু জানো? হ্যাঁ আমি vocational যে তোমার ten plus two পড়ছিলাম তো ওখানে computer নিয়ে শুনেছিলাম বা দেখেছিলাম করে ও ছি, computer assembly fundamental এসব নিয়ে পড়েছি এইসব নিয়ে জানা জানা ছিল কিন্তু এখন তো, যেভাবে শিক্ষার মান বেড়ে যাচ্ছে এই সব জেনেও আর কিছু হবে না, এখন সবই তো আর এসব দিয়ে হয়না অন্যভাবে চলে তারপরে কোন competitive exam দিচ্ছ? না দিচ্ছ না? আহ competitive exam এর জন্য try করছি, ওই বললাম government এর জন্য try করছি, এবার যে দেরিতে দেরিতে বের হচ্ছে exam গুলো তাতে খুব অসুবিধাই হচ্ছে ও ভালো, তারপরে তোমাদের school এর সময় কি ছিল? ওখানে তোমার আমাদের তোমার শারীরিক-শিক্ষা গন-শিক্ষার ছিল, তোমাদের ছিল এইসব? হ্যাঁ আমাদের ও শারীরিক-শিক্ষা ছিল গন-শিক্ষার ছিল vocational subject ছিল, তোমার শারীরিক-শিক্ষায় ভালো ভালো techer ছিল মাঠে গিয়ে খেলা করাতো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 হ্যাঁ আমাদের ও ছিল আমাদের তোমর extra আমাদের সময় আরেকটা subject এসছিল যেটা তোমার হচ্ছে life style বলে ওটাও ভালো চলছিল, শারীরিক-শিক্ষা ছিল সত্যি যখন পড়তাম একদম মজা করতাম স্যার আমাদের সেখাতো কর্মশিক্ষারত্রে থেকে কিভাবে কাজ করতে হয়? কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়? কিভাবে একটা সাবান তৈরি হয়? কিভাবে জিনিস তৈরী যায়? কিভাবে এই কাজ করা যায়? কিভাবে করতে হয়? খুব ভালোে সেখাতো আমাদের কর্ম শিক্ষার জন্য ভালই ছিল, কি করে চলতে হবে? কি কি কাজ করতে হবে? ঘরে কি কাজ দরকার? বাইরে গেলে কি জানা দরকার? সবকিছু মোটামুটি কমবেশি শেখাতো হাতের কাজ, আর এখন তো হাতের কাজের অনেক চাহিদাও রয়েছে অনেক মেলা বসে হাতের কাজের, আমাদের এখানে তো প্রায়ই হাতের কাজের মেলা বসে, আর অনেক রকম নতুন নতুন জিনিশও দেখা যায় হাতের কাজের হ্যাঁ তারপরে মাধ্যমিক পরে যখন উচ্চমাধ্যমিকে চলে এলাম তখন তো আর এসব কিছু নেই তখন অনেকটা কমে গেল, তারপরে আস্তে আস্তে স্কুল college থেকে বেরিয়ে গেছে আগেকার কথাগুলো ভুলে যাচ্ছি, এ এখনকার তো সবি পালটে যায় এখন তো

এখন আবার অনেক রকম সুবিধা করে দিয়েছে অনেক government দিচ্ছে, আমদের সময় এইসব ছিল না এই যে এক এখন school এ খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল আগে তো এইসব ছিল না school এ খাওয়া-দাওয়ার ব্যবস্থা tiffen দিচ্ছে এখন আগে তো এইসব tiffen-thiffen দিত না, আর আগে school এ গিয়ে পড়াশোনা করতে হতো ঠিক-ঠাকমতো আর টিচারা ও মার মারতো একটু খানি পড়াশোনা না পারলে, আর এখন তো সেই সব ব্যবস্থাই নেই এখন শিক্ষকদেরই সম্মান দিচ্ছে না student রা আহ সেটাই আমাদের সময় আমাদের ভাগ ব্যাপারে খারপ ছিল যে যেই বছর school থেকে বেরিয়ে গেলাম সেই বছর থেকেই mid day meal চালু হল

ভালোই চলছে আবার মেয়েদের জন্য অনেক রকম সুবিধা করে দিয়েছে bank এর account খুলে দিয়েছে, আমার school এ যারা পড়বে তারা cycle দিচ্ছে এইতো আমাদের বাড়িতেও দুটো cycle রয়েছ ব্যবহারই করা হচ্ছেনা কিন্তু, দিয়েছে তো আর কি করবে? সেটার আহ ওই গরিব-দুঃখীদের দেওয়া হচ্ছে তাতে অন্যের কাজেও ব্যবহার করা হচ্ছে আবার নিজেরাও দরকার হলে ব্যবহার করতে পারছে

হ্যাঁ আর lockdown এর সময় online এর ব্যাবস্থা করেছে, online পড়াশুনা করা যাবে online এ টিকার পরাতেই আসবে, আবার online exam এর ব্যাবস্থা করেছে, education এর ক্ষেত্রে এটা ভালোই এই system টা কো ভালো করেছে, কেননা lockdown এর সময় তো বাইরে যাওয়া যেত না বাইরের অবস্থা ভালও ছিল না আস সবাই রো রোগ গ্রস্থ ছিল, বাইরে পরিবেশ ভালো না সেই সময় বাচ্চাদের school এ যাওয়া উচিত না, বাচ্চাদের তো এমনি ও শারীরিক problem হয় মাঝে-সাঝে তো সে ক্ষেত্রে online system টা করাতে ভালোই হয়েছে, আমাদের সময় তো আর এইসব ছিলনা online system এখন নতুন করে অনেক কিছু দেখ দেখা যাচ্ছে আহ হ্যাঁ সেটাই, পাঁচ পড়লাম ওই school থেকে বেরিয়ে চলে আসলাম, আবার নতুন school এ ভর্তি হলাম সেখান থেক বেরিয়ে চলে এলাম, এভাবে নিয়ে আগেকার অতীতগুলো সব ভুলে যাচ্ছিলাম আগে কত সুন্দর ভালো ছিলাম, প্রথমে ICDS school তারপরে primary তারপরে high school তারপর college এগুলো সব এখন বলে যাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে আগেকার শিক্ষক-শিক্ষিকারা আমাদের school এ তবু ভালোই ছিল খুব ভালোবাসতো, ভালো পড়াতো

আমাদের সময় না হয় একটু মা মারতে পারতো আর এখন তো সেসব নিয়ম নাই যে মারবে মারলেই উল্ট problem শিক্ষকদের আবার উল্টা বলে দেবে এখন কেউ তো সম্মান করে না student রা শিক্ষকদের সেক্ষেত্রে অনেক কিছুই ভালো হয়েছে অনেক কিছু খারাপ হয়েছে শিক্ষারক্ষেত্রে, কিন্তু যেইটা ভালো যে জিনিসগুলো ভালো সেইটা রাখা দরকার সব সময় যে নিয়ম change করে ভালোভাবে বা নিয়ম change করলেই সবার ক্ষেত্রে ভালো হবে সেটা কিন্তু না, কখনো কখনো দেখতে হয় যে ভালোর জন্য কিছু কঠোর পদক্ষেপ নেওয়া দরকার হ্যাঁ সেটাই কিন্তু এখন অভিভাবকরা ভাবেন যে, আমাদের ছেলেদের মেয়েদের কেন মারবে? একবার যদি গায়ে হাত তোলা হয় তারপরে ওরা চলে যায় বিক্ষোভ দেখানোর জন্য, এই master রা ভালো না এই school ভালো না সেইজন্য master রা খুব চাপে থাকে তার মারতে পারে না, শাসন করতে পারে না কিন্তু পড়াশুনো তো sir যদি শাসনই না করলো তা পড়াশুনা কিভাবে হবে? এইভাবে তোমার শিক্ষার হালতো আর পারে না উম এইভাবে শিক্ষার মান টা কমে যাচ্ছে আবার মাঝখান দিয়ে দেখালো যে facebook এ বাচ্চারা fail করছে, কি জন্য fail করছে? সেটা নিয়ে প্রতিবাদ, এই দিকে দেখছে যে পড়াশোনা ঠিক-ঠাক মতো করছে না school এ ভালো করে আসছে না, প্রতিদিনি কোনো না কোনো অজুহাতে school থেকে চলে যাচ্ছে, আবার এদিকে fail করেছে বলে খুব অসুবিধা শিক্ষকদের উপরে খুব problem creat করছে হ্যাঁ তোমার শেষ যে তোমার pass-fail তুলে দেওয়া হল এখন তো কোন পাশ-ফেলই নেই সবাই পাশ

তারউপরে pass-fail যদি তুলে দেয় তাহলে তো তার আরও পড়াড় ইচ্ছে থাকবে না, সে তো এমনি ভাবছে যে যাই করো না কেন পাস হয়ে যাবো তার ক্ষেত্রে তো তার অনেক knowledge ও কমে যাবে আস্তে আস্তে হ্যাঁ সেটাই কেউ পড়তে চায় না তাকে জোর করে pass করিয়ে দিল, pass করে আর সে বলছে আমি তো pass করে ফেলেছি এবার আমাকে চাবি দিয়ে দেও, এভাবে তো হয়না যে আমাদের একটা রাজ্যের সবাই pass করে গেলো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 আর pass-fail তুলে দেওয়াতে শিক্ষার্থীর pass এর হার বেড়ে যাচ্ছে ঠিকই কিন্তু government exam এর ক্ষেত্রে student এর সংখ্যা বেড়ে যাচ্ছে, তাকে আবার অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে বলছে যে চাকরির হার কম তার সাথে আরেকটা সবি যুক্ত আছে তোমার সরকারি চিন্তা করা দরকার কোনটা করলে ভাল হবে কোনটা করলে খারাপ হবে, তো সবকিছুই যে মেনে নিতে হবে তার কোনো মানে নেই pass-fail টা থাকা খুবই দরকার কেননা pass-fail না থাকলে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন কর্ম ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, যেমন চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে অসুবিধা হচ্ছে privet চাকরির ক্ষেত্রে ও অসুবিধা হচ্ছে, বিভিন্ন কর্ম ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, হয়তোবা সে পড়াশোনা করেছে ঠিকই কিন্তু তার সেইরকম অভিজ্ঞতা নেই বা সেরকম knowledge নেয়, সে তো এমনি পড়ে এসছে জানে যে প pass-fail নেয় কিন্তু কাজের ক্ষেত্রে সেটা effect করছে হ্যাঁ সেটাই এখন সবাই ভাবছে আমি তো শিক্ষিত, আমি কেন এ কাজটা করব? আমি তো ওই কাজডাই করবো সেই জন্য এখন চাকরির অবস্থাও যেমন নেই কোন সংস্থাও চলছে সেজন্য আমার মনে হয় যে pass-fail টা তুলে দেয়া উচিত মানে তুলে দেওয়া বলতে যে যেমন number পাচ্ছে তাকে সে ভাবে number দেওয়া হোক জোর করে কাউকে pass করানো ঠিক না হ্যাঁ আমার এই যে তুমি হাতের কাজ শিখছো সেক্ষেত্রে pass-fail থাকা দরকার অবশ্যই দরকার, যারা যেই subject টা নিয়ে পড়তে ভালোবাসে কেউ vocational নিয়ে পড়তে ভালোবাসে কেউ হাতের কাজে ভালোবাসে তাদের ক্ষেত্রে সেইটা করলে ভালো হবে আর এমনিও তো আমাদের science এর ক্ষেত্রে particle থাকতো হাতের কাজ থাকত তার সাথে সাথে আবার theory ও থাকতো দুটোই জানতে হত, এখন তো আর সেই রকম particle করানো হয় না শুনেছি আর সেই রকম হাতের কাজ নিশ্চয়ই করানো হয় না আমাদের সময় শারীরিকশিক্ষা কর্মশিক্ষা তে অনেক কাজ করানো যে হত যেমন তোমার মাঠের যে আমাদের যে স্কুল মঠছিল যেখানে আমরা খেলতাম সেখানে নোংরা পরিস্কার থেকে যে স্কুলের chair table সেগুলো পরিষ্কার করা ঝাড় দেওয়া সবি করাতো, এখন কার যুগে সব মানুষকে বা বচ্চা ছেলে-মেয়েদের তো করাতে পারেনা, যদি ও সব কাজ করাণো হয় তখন তার বাড়ীর মারা চলে যায় যে, আমাদের ছেলেদের দিয়ে কেন এভাবে কাজ করানো হবে?

রাখতে হতো ঠিক জায়গামত আবার যেরকম জামাকাপড় অনেকে রেখে দিয়েছে হয়তোবা, খেলার সময় সেগুলো ঠিক বু ঠিক যায়গায় রেখে দিত তো গুছিয়ে রাখতে হত আবার বল গুলো বাইরে গেলে সেগুলো নিয়ে আসতে হতো কোন একটা team খেলত, আবার অন্য team ball কুড়িয়ে আনতো এটা ছিল আমাদের school এ তখন ছিল আমাদের NCC ছিল তো NCC আমরা কো কোরতাম, তো NCC করলে একটা ভালো হয়েছিল কি? সমস্ত নিয়ম শিস্টা কিভাবে থাকে? একতাই অনুশাসন সমস্ত ছিল তিনি খুভ ভালো shadow ছিলেন, এখন তো school এ NC থাকে না ও ছিল ও না আগে ভালো ছিল বিভিন্ন জায়গায় campaign করতাম, পরে দূরে দূরে গিয়ে shooting করতাম সেখানে গিয়ে আহ এক বাস দাম দেকিয়ে তোমার আবার বা মানুষ বা একটা পুলিশকে মারছে, কিভাবে তার জীবন চলে? কিভাবে একটা কম সময়ে কম খাদ্যকে থাকা যায়? তাই না? হ্যাঁ BNCC থেকে অনেকটা সুবিধা রয়েছে এই সব কিছু যানা যায়, বা সবাই তো করতে পারে না বা family থেকে সেই permission টা দেইনা সবাই কে, কিন্তু সবারই এই course টা করা দরকার BNCC তে পড়াদরকার কেন না সে যখন বাইরে যাবে, বাইরের জগত কি রকম? মা-বাবার সাথে থেকে নিশ্চয়ই একটা জানতে পারবে আর বাইরে যখন যাবে, তখন বাইরের জগতটা কি রকম হবে? তা তো জানা দরকার আর সেই সময় তাকে নিজেকেই নিজের কাজগুলো করতে হবে ওই জিনিসটা টা জানা থাকলে নিজের কাজগুলো সহজেই করা যাবে, যদি সেই নিজের কাজগুলো নিজে নাই বোঝে যে কাজ করতে হবে, সব সময় যদি পরিবারে উপরে depend থাকে তাহলে সেটা সম্ভব ও না সেই কাজগুলো ঠিকঠাক মত করতে পারবে না এরকম অনেক শিক্ষা মূলক ব্যবস্থা রয়েছে, যে আমাদের সবাইকে করা দরকার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 ওদের কাছে আগেকার মত আহ এসব তো আর হত না আমাদের সময় যেরকম কোথাও নিয়ে গেলে সেই সম্পর্কে জানতে হতো সেই জায়গায় গিয়ে জানতে হতো, আবার পরীক্ষাও দিতে হতো সেটা নিয়ে যেতেও ভালো লাগতো আর সেই জায়গাটা সম্পর্কে ও জানতে পারতাম, অনেক কিছু জানা যেত সেই জায়গা সম্পর্কে আগে ব্যাপারটা ভাল ছিল আর এখন শুধুমাত্র ঘুরতে যাচ্ছে picnic করতে যাচ্ছে কিন্তু সেই জায়গাটা সম্পর্কে কেউ কিছু জানে ও না বোঝো ও না আর জানছেও ও না হ্যাঁ সেটাই আমাদের সময় কি ছিল? যখন পণে এগারোটা বা যখন এগারোটার ঘণ্টি বাজতো ওই সময় তোমার pray হত, তো আমাদের জাতীয় সংগীত করতাম ওই সময় তোমার কোন গেট খোলা নেয় ওরা জানত আমার ছাত্রছাত্রীরা খুব ভালো বিশ্বাস করে এবং school কে সম্মান করে শ্রদ্ধা করে তো ওরা সময়মতো school এ চলে আসবে ওদের জন্য gate লাগানোর কোন প্রয়োজন নেই কিন্তু এখন নিয়ম করে দিয়েছে পনের minute আগে ডুকতে হবে school এ না হলে gate বন্ধ করে দেবে, কেন না জানেন sir স্যারগন বা শিক্ষক-শিক্ষিকা জানেন যে আমাদের ছাত্রছাত্রীরা ঠিকমত school এ আসে না এর জন্য ব্যবস্থা নিতে হবে, সে জন্য এখন করে দিয়েছে যে পনের muntie এর মধ্যে school এ আস্তেই হবে না হলে geat বন্ধ করে দিবে school একটু আগে আসা দরকার কেননা অনেক গাড়ি-ঘোড়া রয়েছে রাস্তাঘাটে, এত লোকজন রয়েছে সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি আসা উচিত, আগে তো অত রাস্তাঘাটে গাড়ি-ঘোড়া ছিল না কিন্তু gate বন্ধ করতো না আর student রা অনেক দূর থেকে আসতো দূর দূর থেকে আসতো সে ক্ষেত্রে gate বন্ধ করলে হয়তো সে school আসতে পারবে না আর এখন যেহেতু কাছাকাছি সবাই রয়েছে সেহেতু সবারই তাড়াতাড়ি আসা উচিত সেটাই ভাবছি অনেক কিছু পাল্টে গেছে তাই না? আরেকটা তারপরে তোমার বে MSC কেমন চলছে? কেমন কি পড়াশুনো? এখনকার college sir গন কেমন? উম স্যার ভালো রয়েছে শিক্ষক ও teacher রা খুব ভা মনোযোগ সহকারে পড়াচ্ছে অনেক কিছু জানতে পাচ্ছি অনেক topic সম্পর্কে যেমন computer এর কোন জিনিটা ভালো কোন জিনিটা খারাপ এই সম্পর্কে জানতে পারছি, computer এর মধ্যে কি কি রয়েছে সেটা জনাতে পারছি বা computer দিয়ে এখন কি কি কাজ করা হচ্ছে বিভিন্ন ধরনের website তৈরি করা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে computer দরকার পড়ছে বিভিন্ন company তে সেটা খুব প্রয়োজন হয়ে পড়েছে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

আমাদের AC fridge তো আপনি বাড়িতে অন্য বাড়িতে দেখে এসছি কোন দিন হাত দিয়ে দেখা হয়নি, ওর মধ্যে কেমন কি থাকে কেমন কি ব্যবহার করতে হয়? কিভাবে rules আছে? একটা কিভাবে use সত্যি জানতাম না এখন sir গন এবং খুব ভালো পড়াচ্ছে খুব ভালোবাসে বলছে তোরা এইসব হাত দিয়ে হাতে শেখ নিজের হাতদিয়ে কাজটা কর তা ভালো শিখতে পারবি এভাবেই চলছে মানে খুব সন্দর, তারপর দেখি কি হয়?

হ্যাঁ এইটা সম্পকে জনা থাকলেও ভালো মানে সবার যদি একটু খানি কম-বেশি knowledge থাকে বা বাড়ীর কাছে কাছে যদি এইরকম fridge, air-condition ঠিক করার যদি কেউ পাওয়া যায় তাহলে ভালই হয় একান্তর কমবেশি সব বাড়িতে সেগুলো রয়েছে, আর সেগুলো সম্পর্কে একটু জানা থাকলে সবারই ভালো কেননা যদি কোনরকম ছোটখাট problem হয় তাহলে নিজেরা ঠিক করা যাবে, আর এখন company এর লোক পেতেও তো অসুবিধা হয় ফোন করতে হয় তাদের বারবার যদি কাছাকাছি সবাইকে পাওয়া যায় তাহলে ভালই হয় হ্যাঁ সেটাই এখন অনেক কিছু update হয়ে গেছে নিত্য-নতুন জিনিশ দেখতে পাব, নিত্য-নতুন যেগুলো udpate হয়েছে তার সাথে মানাই নিতে হবে, আগের মত কিছু নেই যে সবকিছু হাত দিয়ে হবে manual করতে হবে এখন সব গুলোই machine দিয়ে এখন কিছু কিছু যন্ত্রপাতি যখন তুমি দেখছো না, সব তোমার ওর মধ্যে কি খারাপ কি ভুল আছে? machine এ লা ওখানে ওখনে ইউস করলে সব বলবে যে, কি ভাবে কি করবে? আবার শিক্ষাব্যবস্থা ও upgrade হয়ে গেছে যন্ত্রাংশ upgrade হয়ে গেছে, সবকিছু আমরাই করছি কিন্তু সবকিছু upgrade ঠিক আছে ভালোই লাগলো ঠিক আচে ঠিক আছে ভালো লাগলো তুমি ও কাজ করা বা পড়, আমিও দেখছি এটা কি হয়? তারপর তোমাকে যানাবো কিছু যদি পেয়ে থাকি

উপমহাদেশে মাঝে পাথরের যুগ এরপর মাঝে পাথরের যুগ আর উন্নত হাতিয়ার বানানো হতে থাকে এই সব সময় চুলগুলো আগের থেকেও অনেক বেশি ধারালো ছোটও হয়ে গিয়েছিলো তাই সেগুলি ছোট পাথরের হাতিয়ার বলা হয় অনুমানিক খ্রিষ্টাপূর্ব দশ হাজার শব্দ নাগাদ উপ~উপমহাদেশে আবহাওয়া গরম হতে শুরু কর~করে ফলে আগে থেকেই গরম আবহাওয়ায় মানুষ থাকার জন্য ভালো পরিবেশ তৈরি করেছিলো মাঝে পাথরের যুগে ছোট হাতিয়ারগুলি গাছের ডালের সঙ্গে জুড়ে বা গেঁথে নেওয়া হত তার ফলে হাতিয়ার ধরতে সুবিধা হত উত্তরপ্রদেশে আর মধ্যপ্রদেশে আদিম প্রকৃতি অঞ্চল ওই যুগে মানুষের হাতিয়ার পাওয়া গেছে উত্তরপ্রদেশে সবাই রাতে দুইদিকে ধারালো ছুরি পাওয়া গেছে তাছাড়া হাড়ের তৈরি খুন্তি ফলাও গেছে ফলা দেখা গেছে বিভিন্ন বন্যপশুর হাড় সেখানে রয়ে পশুর মাংস ঝলসার জন্য আগুনের ব্যবহার করা হত ভেড়া বা ছাগল জাতির কোন পশুর হাড় পাওয়া যায়নি তার থেকে মনে হয় আদিম মানুষ তখন শিকারি ছিল সরাই রাইতে জানামতে যন্ত্র হতে গেছে উম ওই যাতা ব্যবহার হত তবে সরাই নয় রইতে আহ মানুষ বনে থাকতো এখানে তার কিছুই শস্য খাদ্য উপাদান করতে পারত না ওই প্রশ্ন ক্ষেত্রে আদিম মানুষ সমাধিও কলংকার পাওয়া গেছে এবং মহাদেশেও সমাধি পাওয়া গেছে সেখানে কলংকাগুলি থেকে জানা যায় কম বয়সী যে মানুষগুলি মারা গিয়েছিলো নর্দমা আট হাজার বছর পুরনো বন্য পশুর হাড় পাওয়া গেছে পশুপাখির ভিত্রে কিছু পশু ও কুকুরের হাড় রয়েছে পশু ও কুকুরের হাড়ে আঘাতের চিহ্ন নেই অর্থাৎ তাদের মারা হয়নি এর এর থেকে মনে হয় আদিম যুগের মানুষ পশুপালন করতে শিখেছিলো তবে তারা শিকার করতে খাবার জোগাড় করতো পশু পালনের ফল খাবার ও দুধ পাওয়া যেত বেশি ফলের সেগুলি রাখার জন্য দরকার হয় পাত্র হয়ত ঝুড়ির মত কিছু মাটি ঢেলা ঢেলা দিতে plate মাটির পাত্রীগুলো বানানো হতো চাকা ব্যবহার তখনো শুরু হয়নি আদিম মানুষ ইতিহাসের নতুন পাথরের যুগ অনেক দিক থেকে নতুন ছিল পাথরের হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নয়ন উন্নন হয়েছিল নানান রকম পাথরের হাতিয়ার তৈরী করা শুরু হয় পশুপাখির ছোটো পাথরের হাতিয়ার একসময় ব্যবহার করা হতো সেই

ফলা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারলো কিভাবে বীজ থেকে চারা গাছ চারা গাছ থেকে বড় যখন শুধু খাবার খোঁজ নয় খাবার তৈরী করতে পারলে তারা মানুষ শিখল কৃষি কাজ কৃষি কাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলের স্থানীয় বানিয়ে থাকতো শুধু করেই করেই মানুষ চাষের সঙ্গে যুক্ত হয় গাছ বা থাকা চাষ চাষ বাদ কথাটা আজও ব্যবহার হতো তার পাশে বস্তি বানানো গুরুত্ব বোঝা যায় শিকারী ও পশু পালনের জন্য মানুষ কে নানান জায়গায় ঘুরে বেড়াত হতো কৃষিকাজ শুরু করা করে করে যেই ঘুরাঘুরি বন্ধও হয় তাছাড়া কৃষিকাজ